টাকা প্যাকেট গুলোর দাম লেখা আছে এবং দূরে দেখা যাচ্ছে অনেক কিছু প্রডাক্ট রাখা আছে এবং উপরে অনকে বাক্সও দেখা যাচ্ছে। নিচে সাদা রঙের মার্বেল ।

এটি একটি বইয়ের দোকান। লেখা আছে তেজা বুক স্টল । ভেতরে একটি মহিলা দাঁড়িয়ে আছে এবং বই বিক্রি করছে। সামনে এক--

ভিতর থেকে নীল রঙের জামা পরে একটি লোক বাইরে বেরোচ্ছে।

একটি রাকে পর পর সাজানো আছে। দেখতে খুব সুন্দর লাগছে। লোকটি সাদা রঙের একটি জামা পরে আছে।

রাকে পরপর সাজানো আছে। দেখতে খুব সুন্দর লাগছে। লোকটি সাদা রঙের একটি জামা পরে আছে।

ইত্যাদি জিনিস এখানে দেখা যাচ্ছে পিছন দিকে আরো দ্রব্য --

দাঁড়িয়েই আছে শুধু। ওপরটা খুব সুন্দর একটি স্তম্ভের মতো করা আছে। সামনে একটি মেয়ে গেঞ্জি পরে চুলগুলো খোলা এবং জিন্স -এর প্যান্ট পরে আছে।

দাঁড়িয়েই আছে শুধু। ওপরটা খুব সুন্দর একটি স্তম্ভের মত করা আছে। সামনে একটি মেয়ে কালো রঙের গেঞ্জি পরে চুলগুলো খোলা এবং জিন্সের প্যান্ট পরে আছে।

এখানে দেখা যাচ্ছে যে কারোর এখানে শুভ জন্মদিন।

নীল রঙের সাদা রঙের দিয়ে টিন দিয়ে ঘেরা।